কে টচ এর ভূমিকার কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাই
এই টিউটোরিয়ালে আপনি কে টচ এবং কে টচ প্রেক্ষাপট সম্পর্কে শিখবেন
আপনি শিখবেন যে কিভাবে স্পষ্টত দ্রুত এবং দক্ষতার সাথে কম্পিউটার কীবোর্ডে লিখবেন যাতে ইংরেজি অক্ষর আছে
আপনি এও শিখবেন যে প্রত্যেকবার আপনি যখন লেখেন কীবোর্ডে না দেখে কিভাবে লিখবেন
কে টচ কি
কে টচ একটি টাইপিং টিউটর
অনলাইন সংবাদক্মক কীবোর্ড ব্যবহার করে কিভাবে লেখে তা এটি আপনাকে শেখায়
আপনি নিজের গতিতে টাইপিং শিখতে পারেন
আপনি ধীরে ধীরে আপনার সঠিকতার সাথে টাইপিং গতি বৃদ্ধি করতে পারেন
কে টচ এ আপনার অনুশীলনের জন্য বিভিন্ন কঠিনতার স্তরে বক্তৃতা বা টাইপিং নমুনাও আছে
এখানে আমরা উবুন্টু লিনাক্স 1110 এ কে টচ 171 ব্যবহার করছি
আপনি উবুন্টু সফটওয়্যার কেন্দ্র ব্যবহার করে কে টচ সংস্থাপন করতে পারেন
উবুন্টু সফটওয়্যার কেন্দ্রের উপর অধিক তথ্যের জন্য এই ওয়েবসাইটে উবুন্টু লিনাক্স টিউটোরিয়াল দেখুন
কে টচ খুলি
প্রথমে ডেস হোম এ টিপুন যা কম্পিউটার ডেস্কটপে সবচেয়ে উপরে বাঁদিকের কোনায় গোল বোতাম
সার্চ বাক্স প্রদর্শিত হয়
সার্চ বাক্সে ক্টাচ লিখুন
সার্চ বাক্সের নীচে ক্টাচ আইকন প্রদর্শিত হয়
এটিতে টিপুন
কে টচ উইন্ডো প্রদর্শিত হয়
বিকল্পিতভাবে আপনি টার্মিনাল ব্যবহার করে কে টচ খুলতে পারেন
টার্মিনাল খোলার জন্য CTRL এবং ALT এবং T বাটন একসঙ্গে টিপুন
কে টচ খোলার জন্য টার্মিনালে কমান্ড ক্টাচ লিখুন এবং এন্টার টিপুন
এখন ক্টাচ প্রেক্ষাপটের সাথে নিজেদের পরিচিত করি
মুখ্য মেনুতে ফাইল ট্রেইনিং সেটিংস এবং হেল্প মেনু আছে
টাইপিং অনুশীলনের জন্য স্টার্ট নিউ সেশন এ টিপে নতুন সেশন খুলুন
টাইপিং এর সময় বিরতির জন্য পাউস সেশন এ টিপুন
আপনার টাইপিং অগ্রগতি জানতে লেকচার স্ট্যাটিসটিকস এ টিপুন
লেভেল জটিলতার স্তর নির্দেশ করে টাইপিং এর সময় ব্যবহৃত কি সম্পর্কে
স্পিড প্রদর্শন করে যে প্রতি মিনিটে আপনি কত অক্ষর লিখতে পারেন
কারেক্টনেস সূচক টাইপিং এর শুদ্ধির শতাংশ প্রদর্শন করে
নিউ ক্যারাক্টারসহ আইএন থিস লেভেল ক্ষেত্র অক্ষর প্রদর্শন করে যা আপনাকে নির্বাচিত পর্যায়ে অনুশীলন করতে হবে
টিচার্স লাইন সেই অক্ষর প্রদর্শন করে যা লিখতে হবে
স্টুডেন্টস লাইন সেই অক্ষর প্রদর্শন করে যা কীবোর্ড ব্যবহার করে আপনার দ্বারা লিখিত হয়েছে
কীবোর্ড কেন্দ্রে প্রদর্শিত হয়
কীবোর্ডের প্রথম রেখা সংখ্যা বিশেষ অক্ষর এবং ব্যাকস্পেস কী প্রদর্শন করে
লিখিত অক্ষর মুছতে Backspace কী টিপুন
কীবোর্ডের দ্বিতীয় রেখায় বর্ণমালা কিছু বিশেষ অক্ষর এবং ট্যাব কী সম্মিলিত
কীবোর্ডের তৃতীয় রেখায় বর্ণমালাcolon সেমিকোলন এবং ক্যাপস লক কী আছে
লেখার সময় পরবর্তী রেখায় যাওয়ার জন্য Enter কি টিপুন
বড় অক্ষরে লেখার জন্য ক্যাপস লক কি টিপুন
কীবোর্ডের চতুর্থ রেখায় বর্ণমালা বিশেষ অক্ষর এবং Shift কি সম্মিলিত
বড় অক্ষরে লেখার জন্য যেকোনো বর্ণমালা কী কে Shift কি এর সাথে টিপুন
কি এর শীর্ষে দেওয়া অক্ষর লেখার জন্য Shift কি যেকোনো অন্য কি এর সাথে টিপুন
উদাহরণস্বরূপ সংখ্যা 1 বোতামের সাথে উপরে বিস্ময়বোধক চিহ্ন আছে
বিস্ময়বোধক চিহ্ন লেখার জন্য Shift কি কে 1 এর সাথে টিপুন
কীবোর্ডের পঞ্চম রেখায় Ctrl Alt এবং ফাংশন কি সম্মিলিত আছে
এটি স্পেস বারও সম্মিলিত করে
এখন দেখি যদি এখানে কে টচ কীবোর্ড ল্যাপটপ কীবোর্ড এবং ডেস্কটপ কীবোর্ডে কোনো ভিন্নতা থাকে
লক্ষ্য করুন যে কে টচ কীবোর্ড ল্যাপটপ এবং ডেস্কটপে ব্যবহার করা কীবোর্ডের সমান
এখন কীবোর্ডে নিজেদের আঙুলের সঠিক ক্রমস্থান দেখি
এই স্লাইডে দেখুন
এটি আঙুল এবং তাদের নাম প্রদর্শন করে
বাঁদিক থেকে ডানদিকে আঙুলের নাম লিটল ফিঙ্গার রিং ফিঙ্গার মিডল ফিঙ্গার ইনডেক্স ফিঙ্গার এবং থাম্ব আপনার কীবোর্ড আপনার বাম হাত কীবোর্ডের বামদিকে রাখুন
নিশ্চিত করুন যে ছোট আঙুল অক্ষর A তে হয় অনামিকা অক্ষর S এ হয় মধ্যমা অক্ষর D তে হয় তর্জনী অক্ষর F এ হয়
এখন আপনার ডান হাত কীবোর্ডের ডানদিকে রাখুন
নিশ্চিত করুন যে ছোট আঙুল কোলন সেমিকোলন কী তে হয় অনামিকা অক্ষর L এ হয় মধ্যমা অক্ষর K তে হয় তর্জনী অক্ষর J তে হয়
স্পেস বার টেপার জন্য আপনার ডান অঙ্গুষ্ঠ ব্যবহার করুন
আপনি যখন প্রথমবার কে টচ খোলেন টিচার্স লাইন ডিফল্ট টেক্সট প্রদর্শন করে
এই টেক্সট সূচী পাঠের নির্বাচন এবং পাঠের টাইপিং কিভাবে শুরু করে তার নির্দেশাবলী দেয়
এই টিউটোরিয়ালের উদ্দেশ্যে ডিফল্ট টেক্সট লেখা ছেড়ে লেকচার নির্বাচন করি
যদিও এই টিউটোরিয়াল থামাতে পারেন এবং ডিফল্ট টেক্সট লিখতে পারেন
এখন পাঠগুলি লেখার জন্য লেকচার নির্বাচন করি
মুখ্য মেনু থেকে ফাইল নির্বাচন করুন ওপেন লেকচার এ টিপুন
সিলেক্ট ট্রেইনিং লেকচার ফাইল K টাচ ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
নিম্ন ফোল্ডার পাথ ব্রাউজ করুন
রুট gtusr gtshare gtkde4 gt অ্যাপসগ্ট ক্টাচ englishktouchএক্সএমএল নির্বাচন করুন এবং ওপেন এ টিপুন
লক্ষ্য করুন যে টিচার্স লাইন এখন অক্ষরের অন্য সমূহ প্রদর্শন করে
এখন টাইপিং শুরু করি
ডিফল্টরূপে লেভেল 1 এর উপর এবং স্পিড শূন্যের উপর নির্ধারিত
এই স্তরে নতুন অক্ষর ঐ অক্ষর প্রদর্শন করে যা আমরা এই স্তরে শিখব
লক্ষ্য করুন যে কার্সার স্টুডেন্টস লাইন এ আছে
কীবোর্ড ব্যবহার করে টিচার্স লাইনে প্রদর্শিত অক্ষরগুলি লিখুন
লক্ষ্য করুন যেই আমরা লিখি অক্ষর স্টুডেন্টস লাইনে প্রদর্শিত হয়
এখন স্পীড ক্ষেত্রে দেখি
যেই আপনি লেখেন সংখ্যা আপনার লেখার গতির উপর ভিত্তি করে বৃদ্ধি বা হ্রাস পায়
আপনি যদি লেখা থামিয়ে দেন স্পীড গণনা হ্রাস পায়
এখন সংখ্যা সাত এবং আট লিখি যা টিচার্স লাইনে প্রদর্শিত নেই
স্টুডেন্টস লাইন লাল হয়ে গেছে
এর কারণ হল আমরা ভুল লিখেছি বা টাইপিং এ কিছু ভুল করেছি
এটি মুছে দিন এবং টাইপিং সম্পূর্ণ করুন

যখন আপনি রেখার শেষে পৌঁছান দ্বিতীয় রেখায় যাওয়ার জন্য এন্টার কি টিপুন
লক্ষ্য করুন টিচার্স লাইন এখন লেখার জন্য অক্ষরের দ্বিতীয় সমূহ প্রদর্শন করে
স্টুডেন্টস লাইন লিখিত টেক্সট দ্বারা পরিশ্রুত হয়েছে
এখন দেখি আমরা কতটা ঠিক লিখেছি
কারেক্টনেস ক্ষেত্র আপনার লেখার শুদ্ধি শতাংশ প্রদর্শন করে
উদাহরণস্বরূপ এটি 80 শতাংশ প্রদর্শন করতে পারে
আমরা আমাদের প্রথম লিখিত পাঠ সম্পূর্ণ করেছি
প্রথমে নিম্ন গতিতে সঠিকভাবে লেখা শেখার জন্য এটি সঠিক অনুশীলন
একবার যখন আমরা সঠিকভাবে লেখা শিখে যাই আমরা লেখার গতি বাড়াতে পারি
একটি নতুন টাইপিং সেশন শুরু করি
স্টার্ট নিউ সেশন এ টিপুন
স্টার্ট নিউ ট্রেইনিং সেশন ক্টাচ ডায়লগ বাক্সে স্টার্ট ফ্রম ফার্স্ট লেভেল এ টিপুন
আপনি কি দেখেন
টিচার্স লাইনে অক্ষরের একটি সমূহ প্রদর্শিত হয়
স্টুডেন্টস লাইন সকল অক্ষর থেকে পরিস্কার এবং ফাঁকা হয়
টাইপিং শুরু করুন
অভ্যেসের সময় আপনি হয়তো থামতে চান এবং পরে আবার শুরু করতে চান
আপনি আপনার সেশন কিভাবে থামাবেন
পাউস সেশন এ টিপুন
লক্ষ্য করুন যে গতি কম হয়নি
এটি কম হয় যখন আমরা আগের সেশন না থামিয়ে টাইপিং থামাই
আবার টাইপিং করার জন্য টিচার্স লাইনে প্রদর্শিত পরবর্তী অক্ষর বা শব্দ লিখুন
টাইপিং সম্পূর্ণ করে আমরা কারেক্টনেস ক্ষেত্র যাচাই করব
এটি টাইপিং এর নির্ভুলতা প্রদর্শন করে
এটি আমাদের কে টচ টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে
এই টিউটোরিয়ালে আমরা কে টচ প্রেক্ষাপট সম্পর্কে শিখেছি কিভাবে কীবোর্ডে আঙুল রাখবেন তাও শিখেছি
টিচার্স লাইন দেখে লিখুন
এবং প্রথম টাইপিং সেশন সম্পূর্ণ করলাম
এখন নির্দেশিত কাজ
কে টচ খুলুন
স্তর 1 এ টাইপিং সেশন সম্পূর্ণ করুন
এই স্তরের সাথে টাইপিং অভ্যেস করুন
কি এর জন্য সঠিক আঙুল ব্যবহার করতে ভুলবেন না
নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সংক্ষেপে বিবরণ করে
যদি আপনার কাছে ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি এটা ডাউনলোড করেও দেখতে পারেন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
এই সম্বন্ধে আরও তথ্য স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট অর্গ স্লাশ ন্মেইক্ট হাইফেন ইন্ট্রো ওয়েবসাইটে দেখতে পারেন
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল টি অনুবাদ করেছি
এতে অংশগ্রহনের জন্য ধন্যবাদ